এখানে অনেক ব্যক্তি দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে।

কার্টন রাখা আসে দুকানে অনেক জিনিস রাখা আসে পোস্টার লাগানো আসে সবুজ গাসপালাও দেখা যাচ্ছে।

একটি পাইপও দেখা যাচ্ছে সবুজ গাসপালা দেখা যাসসে চারিদিকে রাস্তাও দেখা যাচ্ছে পাথরের মতো দেখা যাচ্ছে।

এখানে একটি সেলুনের মতো দেখা যাচ্ছে পমপুটার মাওচ দেখা যাচ্ছে।

অনেক ব্যক্তি দেখা যাচ্ছে গ্লাস লাগানো চারিদিকে দেখা যাচ্চে।

ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজানো দেখা যাচ্ছে সিঁড়ি দেখা যাচ্ছে নীচে সবুজ কার্পেট দেখা যাচ্ছে চারিদিকে সবুজ গাসপালাও দেখা যাচ্ছে সাউন্ড বক্স রাখা আসে ।

রঙ দিয়ে সাজানো কেক দেখা যাচ্ছে।

এখানে মিষ্টির রসগোল্লা সাজানো আসে।

অনেক ডিবা রাখা আসে কালার -এর ডিবার মতো।